তের মতো আছে আর জায়গাটা খুবই সুন্দর এবং খুব সুন্দর লাগছে ।

পেট্রল পাম্প -টি যেটি রয়েছে পেট্রল পাম্প -টি অনেকটাই সুন্দর এবং এইটাকে খুব সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে ।

এবং জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ।

এখানে আমি একটি বই-এর দোকান দেখতে পাচ্ছি ।

এবং ব্যাঙ্ক -টিকে খুব সুন্দর ভাবে রং করা হয়েছে ।